এখানে ছোট্ট একটি লেক দেখতে পাওয়া যাচ্ছে।

এবং গ্যারাজের -এর মধ্যে দু তিনটি গাড়ি রয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি ক্লাসরুম। এবং এখানে টিচার পড়াচ্ছেন এবং অনেক স্টুডেন্ট বসে রয়েছে এবং বসে তারা স্যার - এর পড়া নোট করছে। এবং--

এখানে এটি একটি ছবিটিকে দেখে মনে হচ্ছে এটি একটি খুব সুন্দর পার্ক ।

ছবিটিতে যমুনা নার্সিং এডমিশন সেন্টার এর ছবি দেখানো হয়েছে।

ছবিটিতে দুটি বড় বহুতল বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে | এবং--